এখানে একটি পৌরসভার গেট দেখা যা --

গেট - এর বাইরে ও অনেক গাছপালা দেখা যাচ্ছে। গেটের সামনে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে একটি বাইকও দাঁড় করানো রয়েছে সামনে একটি বড় মাটির রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি রুম দেখা যাচ্ছে। রুম - এ একটি বড় টেবিল রয়েছে অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে একটি আলমারী দেখা যা --